আসলে মনে করেন ঐযে দুই তিন বছর english বই পড়া হয় নাই আর নিজে থেকে মনে করেন আমরা পাঠ্য বইয়ের পাশাপাশি ইগুলা আহ diploma বাদে মনে করেন সব সময় all time assignment এগিয়ে থাকে class test এগুলা এগুলা লেগেই থাকে তো সেক্ষত্রে মনে করেন বাহিরের আগের কোন বই পড়া হয় নাই এখন যখন দেখলাম যে না আমি সামনে BSC করবো তখন মনে করেন আমি BSC করতে গেলে ওখানে বইগুলা আমি দেখলাম সব english এ তো আমার তখন পড়তে মনে করেন অনেক সমস্যা হবেই এছাড়া মনে করেন যখন english বইগুলা যখন english এ তাহলে teacher টাও may must be english এ lecturer দেবে

তো তখন আমি teacher lecturer বুঝবো কিভাবে পড়া complete করবো কিভাবে আর questions বা answers করবো কিভাবে তো সেই tension থেকে আমি মানে আবার

সেক্ষেত্রে আমি আবার পড়া শুরু করলাম but এখন দেখতেছি মানে আমরা যে গুলো word গুলো পড়ে আসছি সে word গুলা কোনটাই নাই তো এখন মানে word গুলার meaning না জানলেও মনে করেন আমারা সাজাইতে পারতেছি বই গুলাকে অনেকটাই update করে ফেলছে সেজন্য মানে

মোটামুটি যেটাই পারতাম মানে একটু একটু অভ্যাস ছুটে গেছে but দেখলাম grammar part কেমন কোন change হয় নাই grammar part আগের মতই আছে কিন্তু এইযে word গুলা vocabulary গুলা হ্যাঁ just change হয়েছে নতুন নতুন update হয়েছে আপনার meaning টাও কিন্তু একই meaning কিন্তু word গুলা হুঁ হুঁ ঠিক ঠিকই বলছেন আপনি আসলে আমাদেরও update হতে হবে সেটা তো হতেই হবে কারণ কি মনে করেন english একটা international language এটাতো must be আমাদের প্রয়োজনীয় আপনার চাকরির ক্ষেত্রে মোটামুটি না লাগলেও মনে করেন চাকরির ক্ষেত্রে অথবা বাহিরে কোন client আসছে তখন আপনার লাগতেছে বা

ঐটা আপনার কাজ করার ক্ষেত্রে বা কোন file ready করার ক্ষেত্রে সেটা আপনার লাগতেছে এগুলা সচারাচর আমরা পারি কিন্তু মনে office আদালতে office আদালতে মনে করেন যে english ছাড়া চলবেই না আপনার লাগবেই বিশেষ করে আমরা যাই কারো সাথে conversation করার সময় আমার কাছে সেটা অনেকটাই জড়তা কাজ করে আসলে এটা হচ্ছেই না কিভাবে যদি না হয় pronouncing কি হবে word কি হবে subject কি হবে মানে এরকম একটা ঝামেলা আপনার লেগেই থাকে জি জি এত এটার জন্য সঠিক practice টা প্রয়োজন বুঝছেন আপনাকে আমি practice করতে বলছি না যে কারো সাথে all time english এ কথা বলতে হবে এরকম যদি আপনি চালিয়ে যান একটা সময় আপনার জড়তাটা কেটে যাবে হ্যাঁ আর যখনি সুযোগ পাবেন যখনি একা থাকবেন লজ্জা করা যাবেনা আয়নার সামনে দাঁড়িয়ে english কথা বলতে হবে practice করতে হবে pronouns করতে হবে হ্যাঁ তারপরে বানান গুলো spelling গুলো দেখে একটু সচেতন হতে হবে আমি কিন্তু english মাঝে মাঝে practice করি আর আমি যে sector টায় job করছি আমার কিন্তু প্রচুর foreigner সাথে প্রতিদিন আমার কথা বিনিময় করতে হয় আমি কিন্তু বেশ english টায় দিনকে দিন update হয়ে যাচ্ছি হ্যাঁ চেষ্টা করছি practice চলছে আমার বুঝছেন

আচ্ছা আচ্ছা না সবচেয়ে বড় কথা কি এখন আমাদের বাংলাদেশ তো অনেক উন্নত না এখন আমরা ইচ্ছে করলে অনেক দূরে এগোতে পারব এখন just আমাদের practice টার প্রয়োজন হ্যাঁ আপনাদের ওখানে english care center আছে না ওখানে IELTS করা টরা যায় এরকম coaching আছেনা coaching টোচিং

বা বা তাহলে তো সমস্যা যাওয়া আসা করতে

রাস্তা বলতে মানে রাস্তা সোজা আমাদের এখানে জ্যাম জটের এসবের কারণে ঘন্টা খানেক লেগে যায় আরকি আচ্ছা আচ্ছা ঢাকা শহরের মত আমরা ধরেন যদি কোন একটা কাজে আমার যেতে হয় ধরেন frankly বলি আমি যদি আমার girlfriend এর সাথে দেখা করতে যাই ধরেন এই উত্তরা থেকে আমার যেতে হবে রামপুরাতে রাস্তা কিন্তু মনে করেন যে পনেরো kilometer এখন আমি এলাকায় যে যেভাবে bike এ চলাচল করি আমার bike এ তা ওই সময় লাগে হল আহ কয় মিনিট পনের kilometer পনের minute লাগবে বিশ minute লাগবে এইখানে দুই ঘন্টা আড়াই ঘন্টা লেগে যায় তাও সঠিক ভাবে পৌঁছাতে পারিনা বুঝছো এই রকম একটা অবস্থা এ মানেই আমাদের ছোট ছোট ভাই ও বোনরা যারা school এ পড়তেছে তাদের ও english এর দিকে নজর দেওয়া দরকার ছোট থেকেই

তাহলে পরবর্তীতে আর সমস্যা ছোট থেকেই ছোট থেকেই যদি base টা ভিত টা মজবুত হয় তাহলে বড় হয়ে যেকোন load তারা নিতে পারবে বুঝছো যে জন্য guardian দের কে ওদের সাথে ছোট থেকে মনে করেন english মাঝে মধ্যে সব সময় বলা না হলেও মাঝে মধ্যে টুকটাক english এ কথা বলা দরকার

ওদের ভয়টা ছোট থেকেই কাটানো দরকার ঠিকই বলেছেন আপনি ঠিকই বলেছেন তারপরে আবার মনে করেন একদম english class গুলাতে তখন ছোট থেকে একদম ওদের সাথে english class টা full english এ কথা বলা দরকার হ্যাঁ সবচেয়ে ভালো হয় যেটা english medium school এ যদি বাচ্চাদের দিয়ে দেওয়া হয় সম্পূর্ণ english এর উপরে থাকলো ছোট বেলা থেকে বাচ্চারা একদম english এ পক্ক মনে করেন english এ পক্ক হলেও তখন মনে english medium গুলাতে যেমন কি আমার ছোট ভাইকে পড়িয়েছিলাম আমি ওকে class four অব্দি পড়িয়েছিলাম then নিয়ে গেছিলাম english medium পড়ার ক্ষেত্রে হইল কি ওরা math ও করতেছে english এ বাংলাও করতেছে english মানে সব subject english করতেছে

একদম বাংলার দিক দিয়ে মানে কোন কোন দিক দিয়ে কিছু পারতেছে না but আল্লাহর রহমতে english এ অনেকটা expert হয়ে গেছিল but সেক্ষেত্রে ভাবলাম যে না এখন তো english এ expert আছে এখন হয়তবা চর্চাটা ছুটবে না তো সেটা ভেবে কিন্তু english চর্চা না থাকলে english আর কাজে লাগবেনা জী কিন্তু মোটামুটি basic টা তো চলে আসছে সেটা ভেবে নিয়ে নিছিলাম কারণ কি মনে করেন english ও যেমন দরকারি বাংলাটাও তেমনই দরকার english ও মনে করেন normal school এ বাংলা english দুটোই করায় ওখানে তো বাংলার কোন কিছুই দেওয়া হয়না ভাইয়া আমরা পাটিগণিতের মধ্যে মনে করেন বীজগণিত যেমন তেমন কিন্তু পাটিগণিত মনে করেন আহ english বাংলায় একটা matter থাকে ওইটা ওরা english এই করে বাংলা বইগুলা full english এ বাংলা বইয়ের মধ্যে বাংলার কোন অংশে আমরা খুঁজে পাবো তো মনে করেন এইটা তো মনে করেন পরবর্তীতে একটা সমস্যা হবে english যেমন দরকার পাশাপাশি বাংলাও ততটা দরকার বাংলাও ততোটাই দরকার জী বাংলাটাই বেশী দরকার আমরা বাঙালি না সেটাই তো সেটা ভেবে নিয়ে তো আল্লাহর রহমতে মাশাআল্লাহ আল্লাহর রহমতে ভালোই পারে তো বাংলাটার জন্য এখন আবার নতুন করে বাংলাটা এখন সমস্যা হয়ে যাচ্ছে কারণ কি ও class four এ এবার five এ উঠছে তো হুট করে বাংলাটা একদম full ওর জন্য নতুন লাগছে

হ্যাঁ আমার অন্যান্য মানে আমার মনে হয় কি অন্যান্য subject থেকে আমাদের আমরা বাংলায় কথা বলি দেখে আমাদেরকে বাংলা কিন্তু প্রচুর কঠিন একটা subject বাংলা আসলেই অনেক কঠিন আপনি বিশেষ করে খেয়াল করবেন ইয়ে তে inter life এ inter level এ সবাই বাংলাই বেশি fail করে জী কারণ কি এটা অনেক hard একটা subject কিন্তু আমরা বাংলায় কথা বলি দেখে আমাদের কাছে

আপনার friend circle এর সাথে contact করবেন আমার সাথে contact করবেন তারপরে আমরা practice করবো একসাথে হ্যাঁ সব মিলিয়ে আমরা ইয়ে হয়ে যাবো

জি জি আপু আপনি ভালো থাকবেন হ্যাঁ নিজের খেয়াল রাখবেন ঠিক আছে

আল্লাহ্‌ হাফেজ।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

হ্যাঁ ভাই কেমন

এইতো বাড়িতে দীঘা গিয়েছিলাম সতেরো তারিখে হাওড়ায় গেছি পাঁচটা পঞ্চাশে এক ঘন্টা late ছিল এক ঘন্টা Late এ ছেড়েছিল সাড়ে তিনটেই ছেড়েছিল হম দিয়ে বাড়ির লোক ওখানে যারা যারা ছিল তারা সব টোটো ফোটো আনতে গেল, দিয়ে ওখান থেকে টোটো করে হোটেলে গিয়ে উঠলাম দিয়ে বন্ধুবান্ধব রাত্রিবেলা একটু বেরিয়ে আনন্দ ফুর্তি করলাম সমুদ্রের পাড়ে গিয়ে বসলাম কিছুক্ষণ রাত্রে পরের দিন সকালবেলা উঠলাম ঘুম থেকে উঠেই সকালবেলা একদম ভোরবেলা তখন কটা বাজে পাঁচটা সাড়ে চারটে পাঁচটা মতো বাজে, বৃষ্টি হচ্ছে ঝিরঝির করে